ছবিতে অনেক গরু দেখা যাচ্ছে। একটি মাঠের মতন দেখা যাচ্ছে। মাঠের মাঝখান থেকে রাস্তা আছে পাথরের আর আশেপাশে অনেক গাছ দেখা যা --

আশেপাশে কিছু লোক দেখা যাচ্ছে। একটি হাতির মূর্তি দেখা যাচ্ছে আর ভিতরে কটি গাছ দেখা যাচ্ছে আর ফুল পাতা দেখা যাচ্ছে।

দুটি বাচ্চা দেখানো হয়েছে আর প্রবেশদুয়ার থেকে ভবন পর্যন্ত সবকিছু নীল আর সাদা রঙের তৈরি করা হয়ে --